গেটের উপর দিয়ে টিনের শেড দেখা যাচ্ছে।

ছবিতে একটি প্যান্ডেল দেখা যাচ্ছে। প্যান্ডেলের পাশে অনেকগুলি গম্বুজ রয়েছে। প্যান্ডেলের সামনে অনেক বড় মাঠ দেখা যাচ্ছে।

ছবিতে একটি প্যান্ডেল এ দিশ্য বর্তমান প্যান্ডেল টিতে একটি পাখিকে দেখা যাচ্ছে পাখির দুটি ডানা বিস্তৃত করা রয়েছে।

ছবিটিতে একটি রাস্তা দেখা যাচ্ছে। রাস্তাটির দুপাশ দিয়ে অনে গাছপালা দেখা যাচ্ছে।